এইটি একটি বুদ্ধ মূর্তি।

এবং বিল্ডিং -এর সাইড -এ একটি পতাকা--

সুসজ্জিত গার্ডেন -এর মধ্যে একটি ছোট্ট বাড়ি।

এটি একটি দোকানের চিত্র। দোকানদার তার ভেতরে বসে আছেন। দোকানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়।

আর এক সাইড -এ টিকিট কাউন্টার রয়েছে তারই সামনে একটি বড় প্লেস জায়গা রয়েছে।

এখানে একটি বাড়ির উপরিঅংশ নির্মাণের কাজ চলছে। এখানে অনেকজন শ্রমিক কাজ করছে।

সেন্টার টি লাইট দ্বারা সুসজ্জিত।

সকালে পথের চিত্র যেখানে অনেক মানুষ যাতায়াত করছে।

তারই গেট -এর চিত্র। গেট -এর মধ্যে অনেক --

যাতায়াত করছে। মানুষ যাতায়াত করছে। সাইকেল অটো ই--

শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র। সম্ভবতঃ মেকানিক্যাল ক্লাস রুম যেখানে একজন টিচার --

আ-আ-আ বিল্ডিং -এর গেট -টি ফুল দ্বারা সাজানো ।

দোকানের নাম স্ন্যাক্ বার । দোকানের মধ্যে তার দোকানদার রয়েছে। বাইরে দুজন কাস্টমার একজন দাঁড়িয়ে আছে একজন ফোনে কথা বলছে।